দেখো নীচের description এ আমি app টার link দিয়ে দিয়েছি তোমরা যাও download করো and আমাকে comment section এ লিখে জানাবে যে তোমাদের experience কীরকম হলো I have seen this app and that is really amazing যাও তোমরা download কারো আর আমাকে অবশ্যই জানাও পরের example দেখো he will get here anytime now he will get here anytime now এর মানে কি এখানে get মানে হচ্ছে আসা সে এখানে যে কোনো সময়ে এসে পড়তে পারে he will get here anytime now সে এখানে যে কোনো সময়ে এসে পড়তে পারে বা খুব তাড়াতাড়ি সে এখানে এসে যাবে তাহলে এখানে get মানে কি হল আসা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 So এখানে get মানে হচ্ছে become becoming না বলে আমরা এখানে getting এর ব্যবহার করছি পরেরটা দেখো we are getting old again same ভাবে এখানে get এর ব্যবহার হয়েছে we are becoming old না বলে আমি এখানে বলেছি we are getting old we are getting old মানে হচ্ছে আমরা আস্তে আস্তে করে বয়স্ক হয়ে যাচ্ছি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 I really become tired of all these nonsense দেখো get এর ব্যবহার করলে জিনিসটা কতটা শুনতে ভালো লাগছে একটু native দের মতোন করে তোমরা কথা বলতে পারছো right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

এখানে মানেটা হচ্ছে cycle এ চড়ো এবং আমাকে কিছু মুদির জিনিস এনে দাও and bring me some groceries right পরেরটা দেখো I better get on with my work I better get on with my work. Get on with তার মানে হচ্ছে to proceed ভালো হয় আমি যদি আমার কাজটা করি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

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ. দেখেছিস? দেখেছিস. হ্যাঁ, সবথেকে বেশি আমারই কল আছে. আটটা কল আমার ছাব্বিশ সাতাশ আঠাশ, ঊনত্রিশ, ঠিক আছে গুড্ডু তোর সাথে দেখ আমারও তেত্রিশ. হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওটা ব্যাপার নই ঠিক আছে কি করছিস তোরা ওখানে এই তো এই কি বলে ল্যাপটপটা অন করে আছি গুড্ডুর কম্পিউটার কাজ মিটে গেছে না না তাহলে ওই যে ওখানে খোঁজ না করতে করতে তুমি কল করলে, ও আচ্ছা আচ্ছা কম্পিউটারের কাজ হচ্ছে হ্যা. হোয়াটসঅ্যাপে লগইন হয়ে গেছে ও আমি হচ্ছে ঠিক আছে আমি দেখছি আমার ল্যাপটপের সিস্টেম কোথায় আপডেট টাপডেট নিচ্ছে কিনা এখন ওর একটা কষ্ট বেদনা আমি দূর করছি. যেটা হচ্ছে ও BGMI তো খেলতে পারে না. হ্যাঁ. কম্পিউটারে ইনস্টল টা ইয়ে করে দিলাম আচ্ছা BGMI টা ইনস্টল করে দিলি হ্যাঁ আমার তো আমার তো ব্লু স্টাইড ভালো করে চলেই না পাবজি ডাউনলোড এ বসিয়েছে গ্রাফিক্স কার্ড কি চলে দেখাই যাক ঠিক আছে ওটা যদি পাবজি এমনি কি বলে তোর এমনি PC পাবজি খেলতে গেলে তখন গ্রাফিক্স কার্ড লাগে ও তাহলে আমিও ক্যারিমিনাটি হতে পারব

আর সব থেকে বড় কথা তোর তো অ্যাডভান্স পয়েন্ট টা কি NVME লাগানো আছে? ও ওই যে ওটাই. ক্যারিমিনাটি হতে পারবো দেখ পারিস কি চেষ্টা করতে হবে হ্যাঁ, তুই তো আবার কিবোর্ড ফিবোর্ড ভেঙে ফেলে তুইও ভেঙে ফেলবি. তুইও ভেঙে ফেলবি কিবোর্ড কিবোর্ড আমিও ভেঙে ফেলব তারপর তোর মাকে বলবি যে মা কিবোর্ড ভেঙে ফেলেছি একটা কিবোর্ড কিনে দাও ওই জন্যই তো বলছি যাই করতে হবে. আর কিছু না, মায়ের কাছে দু চারটে গাল গালের মতো খাবি তাতে অসুবিধা নেই না

ওই এ ওয়েদার টা হেবি বল হম ঠাণ্ডা ঠাণ্ডা মতন. বৃষ্টি হলে আরো ভালো হতো আমার খুব গরম লাগে কোনটাকে বেশি করে উঠবি বলে? এমনি ওয়েদার টা বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগে নাকি গা আর তো কাজ নেই. এটা আইডি ফারিতে পাঠালে তবে কাজে. হ্যাঁ এটাই তো লাস্ট লাস্ট

পলাশ দা হ্যাঁ কালকে এত গাফিলতি করলে হবে না কালকে দশটার দিনে কালকের মধ্যে কালকে ওই রকম করুক না দুটো করে কমপ্লিট করবো দুটো করে কমপ্লিট করার পরে তো হ্যাঁ আবার একটা মানে দুটো করে কমপ্লিট করে তারপর রেস্ট নেবো. তারপরে আবার একটা আবার দুটো ধরবো. আবার রেস্ট নেবো. এরম করে করে করবো. এই রেস্ট মানে একদম বসে যাওয়ার মতো রেস্ট নয়, বসে টাকা বলতে রেস্ট বলতে গুড্ডু বুঝতে পেরে গেছে

তাড়াহুড়ো করে ফাটাচ্ছি. হ্যাঁ এখন নয় ঘুমাবি বলে তাড়াতাড়ি করে পাঠাচ্ছিস এ করছিস আমি আমি আমি এখন ঘুম কোথায়? না না আমি বলছি আমি এখন ঘুমাবো তাইতো? খেতে হবে মানে এই খাচ্ছিস তারপর করছি. ও আচ্ছা আচ্ছা. তুই দেখ দেরি আজকে এত দেরি হওয়ার কারণ হচ্ছে দুটো কারণ বুঝতে পেরেছিস তো এক নম্বর কারণ হচ্ছে ওয়াইফাই টা এলো আচ্ছা হ্যাঁ তারপরে তোর বাড়িতে ওয়াইফাই এল হ্যাঁ হুম তারপর এক ঘন্টা মত লাগলো এক ঘন্টা এক ঘন্টার মতো কাজ হলো ওটা এক ঘন্টা মতো কাজ হলো হ্যাঁ দুটোর সময় আমি উঠেছি এখান থেকে আমরা দুটোর সময় উঠে দুটো দশে না কতই তুই গেলি. আড়াইটার সময় ওরা এসছে আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত. সাড়ে চারটে থেকে আমরা বাস স্টার্ট করেছি হ্যাঁ উম তাহলে ওটা ক ঘন্টা হলো সাড়ে চারটের সময় এসে আমি সাড়ে চারটের সময় ভাত খেলাম. ভাত টাত খেয়ে দিয়ে আবার বুঝতে বুঝতে পাঁচটা থেকে আমরা স্টার্ট করেছি. ভালো করে খেয়াল করে দেখ পাঁচটা থেকে আমরা স্টার্ট করলাম. একটা হলো একটা হওয়ার পরেই তো আমরা আবার টিপটিপি টিফিন করতে চলে গেলাম মনে নেই টিফিন করার পরে কটা হলো দুটো টিফিন করার পরে দুটো হলো তারপরে এই এখন আবার এই এই দু নম্বর চলছে তবে তো গুড্ডুর পাঁচটা হবে গুড্ডুর তো ছটা হবে ছটা গুড্ডুর ছটা হবে আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আমরা তার মানে আগে দুটো করেছি. দুটো দুটো করে হচ্ছে দেখো তুমি প্রথমে তুমি প্রথমে সকালে একজন কাদের সাথে পড়েছিলে. তারপরে আমি তুমি আর এরপরে তিনটে হতো তিনটে হওয়ার জায়গায় দুটো হচ্ছে. টোটাল কিন্তু ছটাই হচ্ছে

আরেকটা আরেকটা আমি মিঠুন আর অনচিত করেছিলাম. সেইটা কি বলে বাকি আছে. সেটা আমাকে আবার করতে হবে. এটা তোদের কলটা কেটে দিয়ে তারপর আমার ওখানে জয়েন হতে হবে মিঠুন এলে প্রথম যেটা করেছিলাম গুডডু মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মিঠুন কোথায় কাজে গেছিল এসেছে ওটাই তো. এরপরে কলটা হয়ে গেলে মিঠুন কে দিয়ে কল করবো. অরিজিৎকে কল করবো. কল করার পরে দেখব বাদ দে এখন পরে কথা বলছি ওটা আর মিঠুন তো এখন কাজে গেছে. হ্যাঁ হ্যাঁ ওটা তো সেই দু হাজার চব্বিশের কথা বলছি আমি দু হাজার চব্বিশে মার্চ এপ্রিল এ যাচ্ছি আমি যাচ্ছি অঞ্জিত যাচ্ছে মিঠুন যাচ্ছে তারপরে কি বলে ওর নাম টা পাগল নাকি ওইসব ওইসব ছেলেদের নিয়ে যাই কেন খুব ভালো ছেলে তো অভিয়াসলি ভালো ছেলে খারাপ ছেলে নয় ঠিক আছে কিন্তু ওর ওর কি বলতো সিস্টেম, ওর একটু সিস্টেম টা আলাদা. ও স্বাভাবিক নয় ওর যেখানে ওর যেখানে একটু আনন্দ মজা, মানে এক্সট্রিম লেবেলের হবে সেই সব জায়গায় ও থাকে তখন ও মানে কোনো সময় যে এমনি আমরা যেমন ঠান্ডা মস্তিষ্কে বসে থাকি কিংবা কিছু মানে ইয়ার্কি ঠাট্টা এ করি. ওর কিন্তু ওভাবে কোনো ইনটারেস্ট নেই ও এক্সাইটমেন্টের জায়গা দেখে জায়গাটা কিছু হবে. হতে চলেছে. এই গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবন আমি একদিন ওরকম কিছু একটা কারণে সৌম্যদীপদের তে বাড়ি গেছিলাম. কিট্টুও ছিল, কিট্টুও ছিল মনে হয় আমার সাথে না না ছোট্টু ছিল, আমার সঙ্গে ছোট্টু ছিল. আ কিট্টুর মামার টোটো টাকে নিয়ে প্রথম যখন ইয়ে করে, আমি একটু চেক করবো বলে নিয়ে বেরিয়েছিলাম হ্যাঁ. তুই তখন ওই কি বলে ইউ পি তে ছিলি MP, MP, MP তে ছিলি আমি প্রথম, টোটোর ওই যে ওয়ারিংটা ঠিক করেছে, ওয়ারিংটা ঠিক করার পরে আমি টোটোটা নিয়ে তার পরের দিন তো বেরিয়েছে. আমি বলি টোটোটা সারিয়েছে, একটু দেখি তো চার্জ ফার্জ নিয়ে বেরিয়েছে আর সেদিকটা ঠিক গুড ফ্রাইডে ছিল যখন MP তে ছিলিস তখন সেই তখন একটা গুড মানে তখন গুড ফ্রাইডে এ গেছে ছেলেগুলোর বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে তোর বালি একজনের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম. ছেলের সঙ্গে রাইডিং করতে গিয়েছিল রাত্রিবেলা রাত্রিবেলায় রাইড করতে গিয়ে তোর এতে গেছিল. ওই শের পাঞ্জাব শের পাঞ্জাব থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট করেছে

আমি তখন গেছি ধর বারোটা. বারোটা নয়. এগারোটা সাড়ে এগারোটা নাগাদ. তখন দেখি না ঘুম থেকে উঠলো. উঠতে সৌরদীপের মা তো জানিস মাটির মানুষ একটু তারপর দেখিনা ওর মা দেখিনা কিছু বলেনা ওর মার একটু মুখটা ভার করে আছে. আমি গেলাম.

সেই যে টোটো নিয়ে এসছি মানে ঘুরতে এসছি আর কি ওর সঙ্গে দেখা করতে এসছি ষোল সাল বলতে বলছে বলে ও আচ্ছা আচ্ছা বসো বাবা বসো আর সৌরদীপের মা জানিস তো তোকে আমাকে ভালোবাসে প্রচুর আর আমরা ভালো ছেলে নামেও চেনে আমাদেরকে. আর হচ্ছে যত বন্ধু আছে সবাই তো জানে কিরকম এবারে গেছি আর সৌরদীপের সেইদিনকার ওদেরও খেয়াল নেই যে গুড ফ্রাইডে প্রদীপের নিয়ে আমি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলাম. আমি আর ছোট্টু আমি আর ছোট্টু আমার সঙ্গে গিয়েছিল আকাশ এবার ঠাম্মা নিয়ে আমি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি. ওই যে তোর. স্টেশনের ওপারে কি ব্যাংক আছে কোন স্টেশন থেকে বলছি বলতো আন্দুল স্টেশন নয় আন্দুল স্টেশনের ওপারটায় স্টেশন রোড একটা কি ব্যাঙ্ক, না SBI না কি একটা এলাহাবাদ মনে হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক আছে এলাহাবাদ নাহলে কিছু একটা ব্যাঙ্ক আছে তো ওই ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলাম. আমরা হাফ রাস্তায় গেছি. কোনখানে জানিস তো? ওই যেখানে কৃষ্ণ মন্দিরটা আছে. কেবিনটা ক্রস করে কৃষ্ণ মন্দিরটায় গেছি যেখানে কাজ করতিস কিটটুঁ কৃষ্ণ মন্দিরটা ওই কৃষ্ণ মন্দিরটার সামনে গিয়ে আমাদের তখন ওই ঠাম্মাকে ফোন করে সৌরদীপের বাবা বলছে. যে তুমি আজকে ব্যাংকে যাচ্ছে. আজকে তো গুড ফ্রাইডে সবকিছু তো বন্ধ বলে ব্যাকে আসছি. ব্যাকে আসছি আর ঐরকম করে পেরিয়ে চলে যাচ্ছে. সৌরদীপের মা আমাকে ধরে বলছে আমি কি করবো? বলতো বাবা. মানে তুই কাঁপতে কাঁপতে অবস্থা. আমি বলি দেখুন কাকিমা. আমরাও আমিও ওকে অনেক বোঝাই. বলে হ্যাঁ তোমরা তো ভালো আমি জানি বিট্টু তোমরা দুজন ভালো ছেলে. কিন্তু ওর যে আরো যে সঙ্গে মেতে তারা কেউই ভালো না. আর অন্য তোমার তোমাদের মতো ছেলেদের সঙ্গে ও মিশবে না বেশি. তুমি যতক্ষণ ওর সঙ্গে থাকবে ও ততক্ষণ থাকবে. ওর মা ভালো করে ওকে চেনে না কোথাও কিছু খুঁজে পাচ্ছি না. এবার দেখো মানে মানে মদ ফদ খেয়ে দিয়েছে ঘরে কিরকম মানে অত্যাচার করে রেখেছে. এইগুলো আমার এই শরীরের অবস্থা. এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে ও হচ্ছে সবসময় ও হচ্ছে সব সময় মানে যেখানে আনন্দ, ফুর্তি, মজা মানে কোথায় মদ খাবে এই সেই সব মানে লাইন লাইনে থাকে আরো অন্য কিছু তাহলে এমনি ও এমনি ছেলে হিসাবে যে সৌরদীপ খারাপ সেটা বলব না. তোকে তুমি তোকে যদি চেনে তো তুই যদি ভালো বন্ধু হোস, তোর জন্য সব করবে. সেটা কথা না

ফোন করেই যাবি করে যাবি. এই তো, এই তো, এই তো, এই তো, শেষ করছি. পজিশন পর্যন্ত তোকে বলল এই তো, এই তো, তারপরে বলবে না আমি যেতে পারবো না. আমি এরম এক জায়গায় চলে এসেছি হ্যান তেন

তোকে আমি ফোন করে বললাম যে সারেঙ্গার একটা ছেলের কাছে ক্যামেরা নিয়ে ওই ক্যামেরাম্যানটাকে ওই ক্যামেরাম্যান টাই এসেছিল তো হ্যাঁ ওই দেখছি লোকে আমার সাথে কথা বলছে তার আগে তো একবার হয়েছিল আবার সেবারেও ফাটিয়েছিল. সৌরভ ক্যামেরাটা এখন প্ল্যানিংটা খারাপ হয়ে গেছে. হ্যাঁ ওই তো ছিল ওকে জিজ্ঞাসা কথা হল

ব্যাটারি টা খারাপ হয়ে যাওয়ার কারণে এবারে ও বলেছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে কি করে তাহলে কাজ করবো? শুভ্র বলছে তাহলে আমি কাল সকালে আমি চাঁদনি হোক যেখান থেকে হোক আমি তোমাকে ব্যাটারি জোগাড় করে দেব। ও এবার সেই আশাতেই আছে বলে যে কাল মানে আজকে সারাদিনের মধ্যে জোগাড় করে দেবো কালকে তাহলে কাজ করবে, সন্ধ্যেবেলা হয়ে গেছে বলছে এই যে আমার একদম খেয়াল নেই, এবার ক্যামেরাম্যানটা তো কনটাকট করে বসে আছে সে তো ফেসে গেছে।

তো সেই কারণে বলছে ভাই তুমি আমাকে কোনো প্রকারে একটা জোগাড় করে দাও নাহলে আমি খুব জোর ফেসে যাব। না হলে আমার কোনো উপায় নেই। আমি এবার এখানে সেই আদিত্য কে ফোন করছি। যে ওটা যদি প্রফেশনাল ক্যামেরাম্যান একটু ভালো ক্যামেরা। তাই আদিত্য কে ফোন করছি। আদিত্য বলছে আমার সবকটা ক্যামেরা ভাড়ায় চলে গেছে। এবার এদিকে এদিকে সৌভিক কে ফোন করলাম সৌভিকও বলছে আমার সবকটা ক্যামেরা ভাড়ায় চলে গেছে। তারপর তোর এতে ওই কি বলে বলনা আর শীতলতলার ওইখানে একটা ক্যামেরাম্যান আছে তাকে ফোন করলাম বলে ভাই আমারো দুটো ক্যামেরা ভাড়ায় চলে গেছে। হ্যাঁ কথাটা শোন না । পানীপুরের ওখানে ফোন করলাম। পানীপুরের ওখানেও ফোন করতে বলছে বলে আমারো ক্যামেরা একটাই ক্যামেরা আমার তো ভাড়া চলে গেছে আমি তো আর আমি কাজ করবনা বলে তাকে ভাড়ায় দিয়ে দিয়েছি। যদি আর একঘন্টা আগে ফোন করতে তাহলে ক্যামেরা টা পেয়ে যেতে। এবার আমি ও টেনশনে পড়ে গেছি। টেনশনে পড়ব বলতে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কাজ করলে না একটা ক্যামেরাম্যানদের ওপর একটা এ থাকে। বুঝতে পেরেছিস তো?

যে প্রসনজিৎ আছে সারেঙ্গায় বাড়ি ওর দুখানা ক্যামেরা আছে, একটা নিকন আর একটা ক্যানন, নিকন টার ব্যাটারি প্রবলেম উইথ ব্যাটারি প্রবলেম নিয়ে তো কাজ করতে পারবেনা ক্যাননটা ব্যাটারী ট্যাটারী সবই ভালো আছে ক্যানন টা নিয়ে অনেককটা শ্যুট করতে পারবে। ক্যাননে কমসেকম হানড্রেড শ্যুট করতেই পারবে করতে পারবেই পারবে অ্যাচ সাচ এবারে তোর তো বলি ক্যানন আছে ক্যানন তুমি ইউজ করো? বলে ক্যানন ইউজ করি না কিন্তু আমাকে আগের দিনটা দিলে আমি তাহলে বুঝতে পারব একটু। খেটেখুটে খুঁজে নেব যে কি কি আছে না আছে। ঠিক আছে বলে আমি। সেই সময় আমি আবার। আমিও কাজের জন্য বাইরে বেরিয়ে গেছি সেইজন্য তোকে বললাম কি তুই আমাকে হেল্প কর সারেঙ্গা থেকে ওই প্রসনজিতের কাছ থেকে ক্যামেরা টা কালেক্ট করে তুই ওকে দে। তুই তো দিয়েওছিলি? দিয়েওছিলাম আবার নিয়েওছিলাম আমি তো ওটাই বলছি দিয়েওছিলি আবার নিয়ে দিয়েও এসছিলি। নানা নানা দিসনি আমি দিয়েছিলাম নিয়ে এসছিস তুই তারপরের দিন কে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সরি সরি আমি নিয়ে এসছিলাম ওর থেকে নিয়ে এসেই সারেঙ্গা তে দিয়ে এসছিলাম সেই ছেলেটাকে হ্যাঁ আমি আর ওই বিজয়ের যে শালা আছে না ওই বিজয়ের শালা আমি গিয়ে ওই দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছিলাম। আর, চাওয়া মানে দেওয়ার সময় তো আমি ছিলাম না আমি কোনো একটা কোনো কাজে গিয়েছিলাম। ঠিক আছে?

তখন তো আমি তোমার ওটা টোটোয় করে দিয়ে এলাম

হ্যাঁ আমি ওটাই বলছি তাহলে বুঝতে পারছিস কত মানে কথার দাম সৌরদ্বীপ এর? সে তো মনে হয় প্রীতমের দিদির বিয়েতেও ক্যামেরা নিয়ে গেছিল দিদি না প্রীতমের বিয়েতে

কিরম হল বিয়েবাড়ি? আরে প্রীতমের বিয়েতে ক্যামেরা নিয়ে গেছি তুই আর বলিস না ওই কিটটুর ক্যামেরা টা নিয়ে গেছিলাম তো এখান এখান থেকে তো মেয়েটাকে নিয়ে পালিয়েছিল এবার তো ঝামেলা ঝঞঝাট অনেক কিছু হল। মেয়েটার মা আবার কি বলে যুব নেতা প্রেসিডেন্ট আবার মহিলা মোর্চার। তার সেই নিয়ে ওদের তো সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তারপর সবকিছু মিটে টিটে যাওয়ার পরে মানে আবার নর্মালি যেমন বিয়ে টিয়ে হয় সবকিছুই হল। কিন্তু তার মধ্যিখানে স্যার্টার টা আটকে গেছিল আমি স্যার্টার টা রি আর কি

শানু এসে বুঝতে পারে নি ল্যাপটপের ঢাকনা টা এসে মুড়ে দিয়েছে। ল্যাপটপের ঢাকনা মুড়ে দেওয়া মানে ল্যাপটপ মানে স্লিপ মোডে চলে গেল। আর ওইজন্য ই স্যার্টার টা গেছে তারপর, কি হল?

ঐ যে প্রীতমের যার সাথে বিয়ে হল ওর বাড়ী ঐ তোমার হ্যাঁ ওই তনু দার যে শ্বশুরবাড়ি আছে না ওই তনু দার শ্বশুরবাড়িরর মানে পেছন দিক টা তেই করে বাড়ি তন্তু দার তন্তু মেয়ে ছেলেকে শোন না তন্তু দার ছেলে না মেয়ে কে যে ছেলেটা পড়াতে আসত, বিট্টু বিট্টু,

বিট্টুর বাড়ির সঙ্গেই যেই বাড়িটা, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে সেই হ্যাঁ ওর যে একটা দিদি আছে শোন শোন শোন শোন রকির যে গাল রকির যে গার্লফ্রেন্ড সঙ্গীতা

ওই সঙ্গীতা আর সঙ্গীতার হচ্ছে সে,

হচ্ছে মেজো, আর একটা ছোটো বোন আছে ওদের ই তার মানে ফ্যামিলির তাই তো? হ্যাঁ, ফ্যামিলির কী কাকা জ্যাঠা ও কত জায়গায় তবু বলে ফটোগ্রাফি করতে গেছি, কাজ করেছি গেছি অনেক জায়গায় কিন্তু সব সব জায়গাতে না ওই কম পয়সা কম পয়সা করে করে পেমেন্ট তার থেকেও কম পেয়েছি মানে আমার যাওয়ার থেকে দিতে হয়েছে বেশি মডেলিং ফটোগ্রাফি এ করতিস সে করতিস নানান রকম এই দেখ একটা কথা বলি শোন যখন মডেলিং ফটোগ্রাফি মানে বিউটি পার্লার এর কাজগুলি করি তখন টাকা ভাল পাই কাজটা কী? বাদবাকি এই যে বিউটি পার্লার তারপর রক্তদান শিবির টিবির এইসব মানে টাকা ভালো পাই। এবারে বন্ধুবান্ধবদের মধ্যে যদি কম পয়সায় করে দিই ধর আমি তাকে দেখেই ভাবলাম আমি আমার নিজের হয়ত two hundred থেকে two hundred fifty টাকা রাখলাম two hundred fifty থেকে two hundred fifty টাকা তো ক্যামেরাম্যান তো রাখেনা অনেক বেশি রাখে এবারে আমি রাখলাম two hundred থেকে two hundred fifty টাকা রেখেও আমি তাকে যখন বলি six hundred টাকা দেবে কি seven hundred টাকা দেবে কি eight hundred টাকা দেবে। সে বলবে আরেকটু কম হবে না? তাহলে আমি কাদের জন্য করব? এবার নিজেদের লোকের ওপর তুমি বেশী এও করতে পারবেনা ওটাই তো দেখ নিজের লোকের ওপর করতে পারব না নয় ধর আমার একটা কোনো বিয়ে হচ্ছে আমি বুঝতে পারছি গরীব । এবারে সে, তার ইচ্ছে আছে যে ক্যামেরা করবে। অন্য জায়গায় ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞাসা করছে সে বলেছে শুধু ছবি তুলে তোমার ফোনে দিয়ে দেব two thousand টাকা নেব। সেই জায়গায় আমি তাকে বলছি তুই আমায় eight hundred টাকা দে। eight hundred টাকা তা যখন আমি তাকে বলছি eight hundred টাকা দে। সে যখন আমাকে দিতে যাচ্ছে পয়সাটা তখন সে আমাকে ক টাকা দিচ্ছে জানিস? eight hundred টাকা, eight hundred টাকা কিছু মনে করিস না, seven hundred টাকা নে আমার ওখানে দুদিনে ক্যামেরা ভাড়াই চলে গেল। আমি বন্ধু হিসেবে আমি এক টাকাও লাভ করিনি। বোনের বিয়ে আমি তো বিয়েতে যেতেই থাকব আনন্দ তো আমিও করব। তো আমার দরকার নেই টাকাটা। সেই ভেবেও ও আমাকে six hundred টাকা দিচ্ছে। তার মানে আমার উল্টে আরো two hundred টাকা বাঁশ যাচ্ছে।

ওই জন্যই তো তোমায় বলছি তুমি কখনো অত কম করবেনা তুমি একটা বাড়িয়ে বলবে দেখ বাড়িয়ে বলা ব্যাপার টা আলাদা। আমি তো বললাম কি বন্ধু সে বিপদে পড়েছে তাকে হেল্প করছি সেখানে তো আমি লাভ রেখে করছি না। এবারে আমি নিঃস্বার্থে করছি। এবার সেই জায়গার পরেও যদি আবার সেই একই জিনিস হয় তাহলে তো সমস্যা না। এরম অনেকের এতে হয়েছে ।ওই যে মাসুদ কে চিনিস? মাসুদের বোনের বিয়েতে আমি নিকন seven thousand two hundred ক্যামেরা নিয়ে গেছি

হ্যাঁ নিকন প্রাইম লেন্সের দাম আছে ভাড়াও আছে ভালো। একদিনে fifty এমএমপ্রাইম লেন্সের ভাড়া ই খালি three hundred টাকা। এবার বন্ধুবান্ধবের থেকে ক্যামেরা ভাড়া নিয়েছি। সেই জন্য বলেছিল আমাকে বলেছিল তুমি ইউজ করবে আমাকে তুমি কত আর দেবে তুমি eight hundred টাকা দেবে। ক্যামেরা আর লেন্স। আর ওই seven thousand two hundred যে ক্যামেরা টা একদিনে six hundred fifty টাকা ভাড়া আর এটা হচ্ছে three hundred টাকা। আমার জন্য বলেছিল eight hundred টাকা। আমি। দুদিনে eight hundred টাকা চেয়েছিল। তাহলে ভাব। সেও আমাক হেল্প করেছে। যাইহোক। এবার যখন আমি বললাম তুই আমাকে eight hundred টাক দিস যে আমি মাসুদকে বলে নিয়ে এলাম ওর মা যখন টাকা দিচ্ছে এ বাবা হয়ে যাবে হয় যাবে হয়ে যাবে। এবার ওর মাকে আমি কিছু বলতে পারছি না। আমার তো মাসুদের সাথে কথা হয়েছে। মাসুদকে বলছি বলে আমার মা যা বলবে যা পারবে । কাজ হওয়ার পরে আমাকে কত দিল জানিস? six hundred fifty টাকা বাদবাকি two hundred টাকা আমার পকেট থেকে দিতে হল। সেই কথা টি তুই বললি নী? আমি তো বললাম যে আমার কাকিমা এরম করে তো নিইনি এরম এরম ব্যাপার। আর কে কার কথা শোনে এবার হাতে। আমি অনেকক্ষণ ধরে তার সঙ্গে আমি বলছি। এবার কতক্ষণ তার সঙ্গে ভৌ ভৌ ভৌ ভৌ করব। আমার হাতে আরকি গুঁজে দিচ্ছে। তুমি নাও নাও নাও তুমি তুমি তুমি কমসেকম দেখো লোক যতই বার্গেনিং করবে। তুমি অ্যাটলিস্ট তোমার যেটা নিয়ম আছে তার থেকে কিন্তু একটু বাড়িয়ে বলবে তাহলে ওরা কম করলেও তোমার যে এত আগে আগে এই দেখ আগেও ওইরকম নিজের পকেট থেকে দিয়েছি সেটা কথা না। ওই মাসুদের বোনের বিয়ের পর থেকে আর সেই সময় আমার অবস্থা টা খুব খারাপ ছিল। জানিস তো?